এইখানে আমরা দেখতে পারছি একটি গাড়ির শোরুম ।

বাড়ি বানানোর কাজ কিছুগুলি গাড়ি সাইড -এ দারগান--

বেলুন গুলো নিচের দিকে বাঁধা নেট পারা আছে--

বিয়ের হরচেন দুজন স্মৃতির রে--

একজন ছেলে-এ জিম -এ জিম সেন্টার -এ দাঁড়িয়ে ফটো তুলছে সেল্ফি ক্যামেরা -তে আইনাতে তার পেছনে একজন--